introduction to expeyes junior এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
আমরা শিখব যে
এখানে আমি ব্যবহার করছি
অ্যান্ড্রয়েড সংস্করণ 502
tutorial অনুসরণ করতে উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার মৌলিক জ্ঞান থাকতে have
আগে দেখি যে expeyes কি
expeyes junior যন্ত্রটি এইরকম দেখায়
যন্ত্রটি usb port মাধ্যমে system যোগ করা যাবে
এখানে expeyes junior এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর তালিকা রয়েছে
এই যন্ত্র voltages পরিমাপ করতে plots এবং ওয়েবফর্ম বানাতে পারে
এটি 12 bit input/output analog রেজল্যূশন রাখে
এখন যন্ত্রটি online কেনা দেখি
ফায়ারফক্স web browser খুলুন এড্রেস bar লিখুন:
এই যন্ত্রটি কেনার সকল বর্ণন সহ একটি web পৃষ্ঠা খোলে
এখন বিভিন্ন operating systems সফটওয়্যারের উপলব্ধতা সম্পর্কে শিখি
expeyes junior এর সফ্টওয়্যার python ভাষায় কোড করা হয়েছে
সফ্টওয়্যার নিম্নের উপর কাজ করে
শুরু করতে ubuntu linux os এ সংস্থাপিত করি
ubuntu software center থেকে সরাসরি we সফ্টওয়্যার সংস্থাপিত করতে পারি
অথবা ফায়ারফক্স web browser খুলুন এড্রেস bar লিখুন:
পৃষ্ঠায় software ট্যাবে টিপুন
expeyes deb link টিপুন
ডাউনলোড করা file টিপুন
file ubuntu software centre এ খোলে install বোতামে টিপুন
authenticate dialog box দেখায় সিস্টেমের পাসওয়ার্ড লিখুন এবং authenticate বোতামে টিপুন
সংস্থাপন কিছু সময় নিতে পারে
সফ্টওয়্যার interface খুলতে dash home এ টিপুন search bar লিখুন: expeyes junior
expeyes junior icon দেখায় interface খুলতে এটিতে টিপুন
এখন netbook এ সফটওয়্যার সংস্থাপিত করি
netbook এ lubuntu software center দ্বারা expeyes junior সফটওয়্যার সংস্থাপিত করা যাবে
software center icon ডান click করুন open চয়ন করুন lubuntu software center window খোলে
search a package box লিখুন: expeyes expeyes icon দেখায় icon চয়ন করুন
status bar এ add to the apps basket বোতামে টিপুন
menu bar এ apps basket বোতামে টিপুন apps basket window খোলে
package তালিকা থেকে expeyes চয়ন from install packages বোতামে টিপুন
authenticate dialog box দেখায় সিস্টেমের পাসওয়ার্ড লিখুন এবং authenticate বোতামে টিপুন
installing packages dialog box দেখায় সংস্থাপন কিছু সময় নেয়
usb cable ব্যবহার করে যন্ত্র নোটবুকের সাথে যোগ করুন
netbook এ সফ্টওয়্যার interface খুলতেstart বোতামে টিপুন>> education এ যান
expeyes junior ব্যয়ন করুন সফ্টওয়্যার interface খোলে
এখন অ্যান্ড্রয়েডে সফটওয়্যার সংস্থাপিত করি
নিশ্চিত করুন যে আপনার অ্যান্ড্রয়েড যন্ত্রে wi fi fi data pack উপলব্ধ
expeyes junior যন্ত্র আপনার mobile সাথে otg তার দ্বারা জুড়তে পারেন
mobile home বোতামে টিপুন>> google play store এ যান>>
apps এ টিপুন apps পৃষ্ঠা খোলে
উপরে ডানদিকে স্থিত magnifying glass টিপুন
লিখুন expeyes expeyes এ টিপুন install এ টিপুন
license agreement স্বীকার করুন downloading শুরু হয়
downloading করার পর open এ টিপুন
expeyes experiments dialog box খোলে
use by default for this usb device check box টিপুন
ok তে টিপুন interface খোলে
এখন windows operating system সফটওয়্যার সংস্থাপিত করি
ডিফল্ট web browser খুলুন এড্রেস bar url লিখুন url expeyes in এবং enter টিপুন
software ট্যাবে টিপুন ms windows পর্যন্ত scroll করুন
windows সংস্থাপনের জন্য python interpreter এবং প্রয়োজনীয় libraries সংস্থাপিত করতে হবে
নিম্নলিখিত drivers ও files download এবং সংস্থাপিত করুন:
আমি downloads library তে সকল files ইতিমধ্যে downloads করেছি
expeyes300 zip file ডান click করুন এবং extract here বিকল্পে টিপুন file extract হয়
expeyes300 folder দুইবার টিপুন
eyesjunior folder দুইবার টিপুন files সূচী খোলে
croplus file যান ডান click করে properties চয়ন করুন croplus properties window খোলে
change বোতামে টিপুন python চয়ন করুন তারপর ok তে টিপুন
properties window ok তে টিপুন croplus file দুইবার টিপুন
আপনি দেখেন যে python exe file রান হচ্ছে সফ্টওয়্যার interface খোলে
লক্ষ্য করুন windows 8/81 এ সফ্টওয়্যার সংস্থাপিত করার সময় সেটিংসে unsigned driver installation সক্ষম করুন
আমরা যন্ত্রটি usb port দ্বারা system জুড়তে পারি একবার জুড়ে গেলে সফ্টওয়্যার interface খোলে
এখন যন্ত্র এবং interface ব্যবহার করে একটি মৌলিক পরীক্ষণ দেখাবো
in পরীক্ষণে অভ্যন্তরীণ এবং বহিরাগত উৎসের voltages মাপবো এবং তুলনা করব
পরীক্ষণ দেখতে আমাদের voltage বাইরের উৎস হিসেবে একটি battery প্রয়োজন ব্যাটারির voltage হল 3v
a1 পরীক্ষণের জন্য ground gnd terminal এবং a1 terminal battery দ্বারা যুক্ত
interface a1 terminal জুড়িত voltage দেখাতে a1 এ টিপুন প্রদর্শিত voltage হল + 315v v
জোড় উল্টো করলে voltage হল314v
ব্যাটারির স্থানে voltage অভ্যন্তরীণ উৎস হিসেবে pvs ব্যবহার করতে পারি in পরীক্ষণের জন্য a1 pvs in সাথে যুক্ত রয়েছে
interface ডানদিকে set pvs value = 3v এবং enter টিপুন pvs এর প্রদর্শিত voltage হল 3001v
উপরের বাম কোণায় a1 এ টিপুন a1 a1 প্রদর্শিত voltage হল 3008v
সংক্ষিপ্তকরণ করি এখানে শিখেছি
linux netbook অ্যান্ড্রয়েড এবং windows সফটওয়্যার কিভাবে সংস্থাপিত করে
এখন আপনার অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে সফ্টওয়্যার সংস্থাপিত করুন
expeyes junior new delhi interuniversity accelerator centre এর phoenix প্রকল্প দ্বারা নির্মাণ এবং বিকশিত হয়েছে
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই আমাদের সাথে যোগাযোগ করুন
spoken tutorial project ভারত সরকারের mhrd এর nmeict দ্বারা সমর্থিত
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ